তার পরে একটা লোক মেশিন নিয়ে কে ম্যাসাজ করছে অমনি--

স্টেডিয়াম বটে ফুটবল খেলার স্টেডিয়াম ফুটবল আছে।

কি কি সামান আছে বই আছে গেঞ্জি আছে ।

আরো কি কি বলেনছে তাহারা কত ভালো দেখা যা--

গাছ আছে আঁধার দেখাচ্ছে বলে এখানে একটা লাইট জ্বলছে।